এটা একটা পার্ক । পার্ক -এর মধ্যে জল শ্রবণ আছে।

ও ওর জলে অণ্য জনে চান করানো হয়েছে। অন্য জনে বসে আছে অন্য জনে চান করছে অন্য জোনে দেখছে।

এটা বাইরে একটা বড় মতোন মাঠ। মাঠ মধ্যে একটা গেট । গেট মধ্যে ভিতরে বড়ো মতো স্পোর্টস খেলবার জন্য আছে। বাইরের গেটের মধ্যে লেখানো আছে ।

তো অন্য জন আগে এসছে বসে খাবার খাচ্ছে।

ইটা একটা জল ট্যাংকি জল ট্যাংকি বলতে-এ বানাওয়ার জন্য অনেলকটা বাঁশ-শ এ করে নিয়ে পালাস্তারা করেছে মাচান বনাঞ্ছে মাচা বনা বনা ওপর করেছে।

সাইড -এ সাইড -এ ছুট ছোট ছোট গ্রিল দেওয়া আছে।

ইটা একটা বাজার বাজারের মধ্যে একটা দোকান দেওয়া হয়েছে দোকানের মধ্যে সব--